দোকানের পোস্টারে লেখা রত্না সম্রাট দেখা যাচ্ছে।

বাহিরে কয়েকটি বেলুন দেখতে পাওয়া যাচ্ছে সাদা ও বেগনি কালারের।

একটি বালটিও দেখতে পাওয়া যাচ্ছে।

সিঁড়িও দেখতে পাওয়া যাচ্ছে কয়েকটি বাল্ব -ও দেখতে পাওয়া যাচ্ছে।

খালি জায়গার মধ্যে কয়েকটি গাড়ি রাখা দেখতে পাওয়া যাচ্ছে।

কয়েকটি পুলও দেখতে পাওয়া যাচ্ছে।

আসলে অ্যা সামনে একটি ডুটি বিল্ডিং -ও দেখতে পাওয়া যাচ্ছে।

কপি দেখতে পাওয়া যাচ্ছে বাঁধাকপি দেখতে পাওয়া যাচ্ছে মরিচ দেখতে পাওয়া যাচ্ছে।

একটি চেয়ারও দেখতে পাওয়া যাচ্ছে একটি পালংয়ের ফুলও দেখতে পাওয়া যাচ্ছে।

দুইটি ল্যাপটপ দেখতে পাওয়া যাচ্ছে একটি ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে।

একটি গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে একটি পিএইচইও দেখতে পাওয়া যাচ্ছে।

টেবিলের উপরে একটি কম্পিউটার দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে।

বাল্বও দেখতে পাওয়া যাচ্ছে।

হোটেলের বিতরে দুইজন মানু খাওয়ার খাইতে দেখতে পাচ্ছি।